এখানে একটি বডি ফিটনেস একাডেমী দেখতে পাচ্ছি।

এটি একটি সেলুন এর ছবি দেখতে পাচ্ছি সেলুন এর সামনে একজন দাঁড়িয়ে রয়েছে।

একটি ঘরের মধ্যে লাল বেলুন দিয়ে খুবই সুন্দর ভাবে সাজানো | সেই বেলুনের সামনে একটি লোক দাঁড়িয়ে রয়েছে মাথায় টুপি ।